দেখো চিত্রটিতে দেখা যাচ্ছে এটি একটি গেট এর দরজা দেখো--

যেখানে দেখো আছে বসার ও জায়গা আবার আছে দুটো খুব সুন্দর দোলনা এবং দেখো গাছ দিয়ে ভরা।